মন mind টাকেও change করা যাই, weather যখন ভালো থাকে মনটাও কিন্তু ভালো থাকে আবার weather যখন খারাপ থাকে মনটাও কিন্তু তখন খারাপ থাকে যেমন, দেখো একটা আহ কিছুদিন আগে প্রচুর শীত পড়েসিল, ও শীতের মধ্যে কিন্তু মন mind একদম বিরক্তকর একটা অবস্থা ছিলো যে, আহ লেপের নিচ থেকে উঠাই মুশকিল,

weather তো প্রাকৃতিক কারন, যেগুলো যেভাবেই হোক আমাদেরকে মোকাবিলা করতে হবে, ঠিক আছে বন্ধু অনেক কথাই হলো, আবারও কথা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ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

আজকে আমরা

এই ঘরে তিন জন বসেছি একটা বিশেষ বিষয়ে আলোচনা করার জন্য তা হলো যে

একটা কি বলবো একটা আবহাওয়ার কথা বলছি একবার গরম একবার বৃষ্টি একবার গরম একবার বৃষ্টি এতে আমাদের শারীরিক শরীরের ওপর একটা প্রভাব পরছে

যে কারণে জ্বর কাশি হচ্ছে আবার ওদিকে আমরা খবরের কাগজেও দেখছি যে করোনা বাড়ছে তা এইটা নিয়ে আমাদের এখন একটু সাবধানে থাকতে হবে আমি প্রথমে এ যেই কথাটাই বলবো যে আপনারা আমরা যারা প্রত্যেকেই প্রত্যেকেই যেভাবে আমরা করোনার সময় আমরা সাবধান হয়েছিলাম এবার যেন আমরা সেভাবেই নিজেদেরকে সেভাবে আমরা

হ্যাঁ সেটা নিয়ে আলোচনা করলে তো ভালোই হয় আ কারণ এইটা গত দুবছর তো আমরা বেশ দুবছর ধরে আমরা আ দুহাজার ঊনিশ থেকে দুহাজার ঊনিশ কুড়ির শুরু থেকে আমরা বাইশ পর্যন্ত যে আ face -টাকে দেখলাম সেইটা আরেকবার করে দেখতে হলে আমাদের আ মানে এর থেকে খারাপ তো আর কিছু হবে না কারণ ইত ইতিপূর্বে এ এরকম সময়ে এর আগে আ তো মানে আমরা বোধহয় গত একশো বছরেও দেখিনি এই যে lock down -এর সময়টা যেটা আমরা দেখলাম যে হুরহুর করে করোনা বাড়ার জন্যে এবং তখন অবশ্য চিকিৎসা আ ব্যবস্থাও অতোটা জানা ছিল না vaccine আসেনি কিন্তু এ এটাতো মানতেই হবে যে আ এখোনো যে চিকিৎসার

যতটা আমাদের যতটা জনসংখ্যা সেই আ আ সেটার basic -এ আমাদের treatment -এ যতটা আমাদের bed সংখ্যা থাকা দরকার সেটাতো এখোনো নেই তাই আরেকবার আমাদের কিন্তু এই মুহূর্তে সচেতন হয়ে আ ওঠার আ খুব প্রয়োজন রয়েছে তা না হলে আবার যদি ঐরকম একটা সমস্যা তৈরি হয়ে যায় আ তখন শিক্ষা ক্ষেত্র কর্ম ক্ষেত্র সমস্ত জায়গাতেই আবার যাতে ঐ ভয়াবহতাটা আমাদের আর দেখতে না হয় আ সেই ব্যপারে উ আ সেই ব্যপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত

আ তো আ এই জন্য vaccination -টাও খুব জরুরি এই ব্যাপারে যদি আ তোমরা আরও কিছু কেউ মতামত দাও vaccination -এ তো অনেকেই আমরা দেখতে পাই যে সেরকম vaccine নিতে চাইছেনা

এ বিষয়ে বলতে পারো কেউ

আ আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে একটু এই আ covid -এর আ ইয়ে মানে যে অসুবিধার দিকটা একটু বলছি সেটা হচ্ছে যে আ আমি যেটা দেখেছি

যে covid -এর যে lock down -টা হলো সেই lock down -এর যে ভয়াবহ অবস্থাটা সেটা এখনও কিন্তু আছে কিছুটা কিছুটা না বেশ অনেকটাই আছে

কারণ আমরা যারা রোজ যাতায়াত করি আমরা বিভিন্ন সব্জিআলা বিভিন্ন জা মানে জামাকাপড়ের দোকান যাইহোক ঐ সোনার দোকানই হোক যেখানেই হোক

আর ছোটো ছোটো foot -এ যারা বিক্রেতা আমরা দেখছি এখোনো কিন্তু অনেক অনেক দোকান কিন্তু খুলতে পারেনি এবং আগে আমরা দেখতাম

যে আমি train -এ যাতায়াত করি প্রতিদিন দেখতাম যে প্রতিদিন কতো কতো জিনিস বেশ দামি দামি জিনিস ওঠে train -এ কিন্তু এখন দেখছি খুব অল্প দামের জিনিস নিয়ে তারা তিরিশ থেকে একশো টাকার মধ্যে জিনিস নিয়ে উঠছে এবং আমরা যদি জিজ্ঞেস করছি যে তোমরা একটু দামি জিনিস ভালো জিনিস আনছো না কেন বলছে কিনবে কারা পয়সা কজনের হাতে আছে lock down -এ তো পুঁজি সকলের ফুরিয়ে গেছে মানে আর তারপরে হয়তো বললাম যে অনেক hokar কে দেখছিনা তাদের কী অবস্থা তারা কেন দেখছিনা হয়তো দু একজন পুরনো hokar দেখলাম

আ যে অর্থনৈতিক যে দুরাবস্থাটা হয়েছে এটা একটা দলের আমাদের যাদের মোটামুটি একটা নির্দিষ্ট জীবিকা আছে আমরা কিন্তু তাদের কথা ভাবছিনা এবং আমরা সেইজন্য সতর্ক হচ্ছিনা mask তো এখন পড়াই উচিত বেশিরভাগ লোকই পড়ছে না এবং আ সবার সামনে হাঁচি কাশি মুখে mask পড়বে কি নিজের মুখে রুমালটা দিয়ে হাঁচি দিতে হয় বা কাশতে হয় সেটাও আমাদের শিক্ষিত লোকদেরও হচ্ছে যে একটু মুখের আ ওটা একটু কিছু চাপা দিয়ে কাশুন মানে ব্যপারটা এরকম mask -তো দূরের কথা আর vaccine যেটা সেটা হচ্ছে যে booster dose -তো মানে নেয়ইনি বেশিরভাগ লোক booster dose নেয়নি

বেশিরভাগ লোক এখানে কিন্তু যারা অশিক্ষিত শিক্ষিত কোনো ভ ভেদাভেদ নেই মানে শিক্ষিত লোকের সংখ্যাই আমার মনে হয় বেশি যারা booster dose নেয়নি

মানে বোলে বোলে প্রচার করে করেও তাদের নেওয়ানো যাচ্ছে না

হ্যাঁ এই কথার রেশ ধরে আমি বলবো যে আমাদের একটা ও কিচ্ছু হবে না এরম একটা মনোভাব আমাদের কাজ করছে অর্থাৎ আমি আমার কিছু হবে না আর সকলের হবে হবে হয়তো আমার কিছু হবে না এই মনোভাবটা যতদিন পর্যন্ত না আমরা দূরে সরিয়ে দিতে পারছি বা ফেলে দিতে পারছি ততদিন পর্যন্ত এই অবস্থা আমাদের চলবে এখন আমাদের ঐ ঐ সচেতন এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ আমাদের হতেই হবে এটা এটা এখন একটা কাগজে কলমে নয় কিন্তু এই শব্দটা এই শব্দটা ব্যবহারিক ক্ষেত্রে এসেছে এবং এই এই যে করোনা এইটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইটা না হলে কিন্তু হবে না একেবারে হবে না এবং আমরা তো প্রায়ই কতো আ দুবছর ধরে তো আমরা face করছি এবং আর train বোধহয় প্রায় সাত আট মাস বন্ধই ছিল আমরা কল্পনা করতে পারি একটা একটা শিয়ালদা বা হাওড়া station -এর মতো জায়গায় সেখানে একটা জনমানব শূন্য শুনশান একটা ব্যাপার

মানে একটা মানে কী বলবো মৃত্যু পূরীর মতো সেই অবস্থা আমরা আমরা আমরা আম আমরা দেখেছি কাজে কাজেই আমাদের আ ঐ সচেতন হতেই হবে না হলে কিন্তু হবে না আবার বলছি যে সে তার থাবা নিয়ে এগোচ্ছে এবং আমরাই পারি এটাকে জয় করতে এবং সেটা কীভাবে সেটা সবসময় সেটা আ একটুখানি ঐ doctor -এর পরামর্শ আমরা আরেকটা কথা doctor -এর পরামর্শকে আমরা খুব অগ্রাহ্য করি এটা আমাদের মানতেই হবে

যে ওতো ঠিক আছে এটা খেলে ওটা না খাবো ওটা খেলে ওটা খাবো সেটা খেলে ওটা খাবো ও হয়ে যাবে কিন্তু তা নয় তারাও তো একটা একটা বিশেষ ব্যাপারে পারদর্শী তারা তো একটা বিশেষ শিক্ষায় শিক্ষিত হয়েই এই পেশায় এসেছেন

কাজেই সেইটাকে আমরা কিন্তু খুব খুব সহজেই অবহেলা করি এবং এককথায় তাদেরকে পাত্তা দিইনা

এ বিষয়ে আমরা একটা উ উ কথা যেটা বলার আছে আমার যেটা মনে হয় এ যে এ এই যে অসচেতনতার ব্যপার বা এই যে আ যেটা সেটা কিন্তু একটা আমাদের আ যেটা প্রাথমিক শিক্ষা যেটা সেখানে বোধহয় কোথাও একটা ক্রুটি থেকে যাচ্ছে আমার মনে হয় মানে আম আমার মনে আছে যে ছোটো বেলায় আমি যখন আ এ ঐ class five -এ পড়তাম সেই সময় আমাদের একটা বা বিষয় পড়ানো হতো যেটাকে আমরা স্বাস্থ্য বলতাম তো সেখানে আর কিছু না basic -যে hygiene -টা সেটা নিয়ে কিন্তু আমাদের তখন পড়ানো হতো আমার কোনো ধারণা নেই এখন সেটা আছে কিনা একটা জিনিস আমি আজকাল লক্ষ্য করি স basic hygiene -যেটা সেটা কিন্তু উ ম

সেটা কিন্তু বর্তমানে আ খুব একটা মানে মানুষের মধ্যে এই ধারণাটাই চলে যাচ্ছে

তো সেইজন্য আ মানে এই যে বাইরে থেকে আসলে হাতটা সাবান দিয়ে ধুতে হবে এবং আ উ আ খাওয়ার আগে হাত সাবান দিয়ে ধুতে হবে আ

মা মা এবং চোখে নাকে মুখে হঠাৎ করে হাত দিয়ে দেব না এইগুলো কিন্তু আমাদের basic hygiene -এর মধ্যেই কিন্তু পরে কিন্তু সেইটা নিয়ে আ সেগুলো আমরা অনেকেই অগ্রাহ্য করে যাই

আ সেই নিয়ে আ বিশেষ কিছু আমরা আ মাথা ঘামাই না তো এইগুলো যদি আ ছোটো থেকেই আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় ছোটো বাচ্চাদেরও সেগুলো সেখানো যায় বা আমাদের পরবর্তীতেও যদি সেগুলো আ

আ পরবর্তীতেও উ যদি সেইগুলোকে নিয়ে

আ আরও আমরা ভাবনা চিন্তা করি যে atleast মানে atleast বাইরে থেকে যখন আসলাম তো বাইরের জামাকাপড়টা আমরা আলাদা ভাবে খুলে রাখলাম কারণ সবার সাথেই তো মিশছি আমরা ম ক্রমাগত

আ train -এ যাচ্ছি যে এ handle -টা ধরছি rod -টা ধরছি সেটাতে সবাই হাত দিচ্ছে বা এই যে একটু আগে যে বললেন যে মুখে চাপা দিয়ে হাঁচি কাশিটা

আ যাতে এ করে এগুলো তো ছোটো থেকে আমাদের এমনিও শেখানো হতো বা এখন এই আ জন্মদিনের আ party গুলোতে যেটা আমরা দেখি যে এই যে cake কাটা হচ্ছে একজনের মুখের cake -টাই আরেকজনকে খাইয়ে দেওয়া হলো এইগুলো কিন্তু রোগ ছড়ানোর জন্য যথেষ্ট এই কতগুলো জিনিস যদি আমরা মেনে চলতে পারি উ তাহলেই কিন্তু আমরা শুধু একটা রোগ নয় এটাতো শুধু covid নিয়ে করোনা নিয়ে আলোচনা হচ্ছে

হ্যাঁ এটা ঠিক কথা একেবারেই ঠিক কথা সব নেতিবাচকের মধ্যে একটা ই

সব নেতিবাচক দিকের মধ্যে একটা ইতিবাচক দিক আছে এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে করোনার পরে কিন্তু আমাদের এক

তাহলে মনে হয় অনেক অনেকটাই আমরা এই কাজে সফল হতে পারবো

কিন্তু ম আ সবই ঠিক আছে আ যে এই সমস্ত হাত ধোয়া জামাকাপড় পাল্টানো আমার মনে হয় এগুলো সব ঠিক আছে কিন্তু আ এগুলো করা উচিত

কিন্তু এই জামাকাপড় পাল্টানো বা এইযো বা এই আ sanitizer অবশ্য অনেক দেওয়া হয়েছে অনেক জায়গা থেকে সেগুলো হয়তো

গরীব মানুষরা পেয়ে গেছে কিন্তু এই যে বারবার জামাকাপড় পাল্টানো বাইরে থেকে এসে ধুয়ে মেলে দেওয়া এগুলো তো আ সকলের পক্ষে সম্ভব নয় কারণ তাতে বাড়িতে যাদের একটা ঘরে থাকে

আমরা করছি কিন্তু সবাই কী করে মানবে এটাতো মানা সম্ভব নয় সবার পক্ষে এগুলো কিন্তু আমার ভীষণ মনে হতো অনেক অনেক কিছু যেগুলো ওদের পক্ষে সম্ভব নয় গরীব লোকদের পক্ষে

আ একটা শ্রেনীর পক্ষে এটা সম্ভব নয় আ সেইজন্য বা বলা আ প তবে সেগুলো আমাদের বলতে হবে প্রচার কর তে হবে আমরাও একে অপরকে প্রচার করতে পারি বলতে পারি শিক্ষা সবাই সবাইকেই দেওয়া যায় আ সেটা গ্রহণ করবে কিনা সেটা আলাদা

আ সব কিনে কিনে খাচ্ছে হাত টাত ধুচ্ছেনা এই সমস্ত হচ্ছে আ সেটা দেখেই যাচ্ছি নিজে বরঞ্চ তাকে নিজেদের আরও শরীরটা খারাপ লাগে যে উ এখোনো এরকম করছে

এই ভয়াবহ কতো কিছু দেখেছে আর এর পরে যদি আবার হয় সবথেকে বড়ো কথা প্রচুর মানুষকে আত্মহত্যা করতে হবে তাছাড়া উপায় নেই কারণ তাদের

হ্যাঁ, আরে শোননা কেমন আছিস বল? এই চলছে, ভালই আছি। আরে শোন না, আমি শুনলাম, আমি দেখলাম Facebook এ যে তুই অনেকগুলো শাড়ি-টাড়ির ছবি দিচ্ছিস, এগুলো আরকি তুইকি এগুলো বিক্রি করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ এগুলো বিক্রি করছি।

এবার এই শাড়ির ব্যাপারে না খুব একটা বুঝতেই পাড়ছিস আমার knowledge নেই তাই আমি ভাবলাম যে তোকে একটা phone করি, যে তুই ভালো জানবি এই ব্যাপারগুলো অ্যাঁ তো আমাকে একটু বল না, মানে ধর আমি কীরকম ধরনের শাড়ি চাইছি বল তো যে ধর কোনো আমি office wear এও পড়তে পারবো, অথচ elegant, অথচ easy to wear

হ্যাঁ, তো সেক্ষেত্রে কোন handloom এর ওপর তুই শাড়ি কিনতে পারিস। যে, মানে handloom এর ওপর খুব হালকাও হবে, অথচ গায়ের সাথে লেগেও থাকবে, আর খুব একটা ভারিও হবে না, heavy weight নয় একদমই।

ওপরে কিনতে পারিস, সেক্ষেত্রে তুই অ্যাঁ handloom এর ওপর linen হয় সেটাও নিতে পারিস। খুব মানে, অ্যাঁ price গুলোও খুব reasonable price এর ওপর হবে, অথচ তোর easy to wear হবে, মানে পোরতেও খুব সুবিধা হবে,

ধরনের, সেক্ষেত্রে আমি, বেশ কিছু তোকে option দিতে পারি যেরকম, এছারা তুই ঢাকাই এর ওপর, আমি বলতে পারি soft ঢাকাই নিতে পারিস

ভাল হবে কারন সেটাও একটা handloom এর ওপর এখন বেরিয়েছে হ্যাঁ যে মানে ঢাকাই handloom বেরিয়েছে নাম

সেটাও তুই নিতে পারিস, সেগুলো average খুব অ মানে reasonable price এর ওপরই হবে approx অ্যাঁ nine hundred to ও আ~ one thousand এর মধ্যে হয়ে যাবে ওগুলো, এছারা তোর অ্যাঁ linen যেটা আমি বলছি

গুলো মোটামুটি কীরকম মানে কী কী colour option পাবো? খুব কি bright

না, অ্যাঁ colour option অনেক ধরনের আছে, কিছু solid colour এর ওপরও রয়েছে, যেরকম, একদম অ্যাঁ lemon light yellow যেটা হয় সেইরকম অ্যাঁ তার পরে খুব solid colour এর ওপর sea green এইরকম ধরনের solid colour এর ওপরও রয়েছে সেগুলো approx five hundred to six hundred এর মধ্যে পাওয়া যাবে

lemon ইয়ে, lemon কালা~, lemon green colour এর বোধ হয় তোকে আমি দেখেছিলাম পরতে, হ্যাঁ তো ওরকম, ওরকম, ওটাই, ওটাই হচ্ছে তোর অ্যাঁ মানে soft ঢাকাইয়ের মধ্যে হচ্ছে handloom অ্যাঁ মানে জারি মানে ও normal ঢাকাইতে যেটা হয় যে ঢাকাইয়ের ওপর একদম লুরি দিয়ে কাজ করা থাকে, আর এই soft ঢাকাই গুলোতে হয় পুরো soft ঢাকাইটার material পুরো soft ঢাকাই কিন্ত ভিতরে যে জরিটা থাকে, জরি থাকে, কিন্ত বাকি পুরো কাজটাই হয় হচ্ছে handloom দিয়ে।

সুতো, সেই সুতো দিয়ে কাজ করা থাকে

colour option থাকে, তবে ওগুলোর colour গুলো খুব light মানে, solid colour এর ওপরই হয় হ্যাঁ? ওগুলোর কোনো dark colour সেভাবে হয় না যে purple বা

ওপর হয় না, সবটাই খুব এরকম light colour এর ওপর হয়। ওই soft ঢাকাই গুলো খানিকটা ওই কোটার শাড়ির মতো না, সেই মনে আছে কোটা শাড়ি হয়, আমি ঠিক জানি না কোটা শাড়িগুলো খুব হালকা হয় শুনেছি কোটা শাড়ি মতো নয়, কোটা, কোটাটা একটু rough হয়।

একটু rough হয়, কিন্তু এতা একদম rough, rough নয়, এটা যেরকম গায়ের সাথে মিশে থাকে সেরকমই মানে খুব glossy ধরনের।

আমাদের handloom এ যেরকম মানে pure linen, pure linen যেরকম হয় দেখবি খুব glossy ধরনের হয় জিনিসটা, দেখতে খুব নরম ,হালকা কিন্ত গায়ে পরলে যেটা হয় একদম মানে glossy glossy type এর হয়, দেখলে দূর থেকে যতই, যে পরবে তার দিকে তাকিয়ে থাকবে সবাই,

এইবার সেই function কী বল তো, আর বুঝতেই পাড়ছিস office এর ব্যাপার থাকে একটুখানি , অ্যাঁ একটু elegant বা অথচ খুব মানে gorgeous কিছু না সেজে গেলেও নয়, আবার অন্ত~ অন্তত এমন কিছু র পড়ে যেতে হবে, শাড়িটাই একদম prefer করে মানুষ office কাচারি বা official ক্ষেত্রে আমার মনে হয় শাড়ি পরাটাই better

একদম অ~ office এর আর কী যেই অ্যাঁ get-together হোক বা কোনো program হোক সেটার জন্য হালকা অথছ দেখতে সুন্দর, elegant লাগবে দেখতে, হুম, হুম সেটার জন্য খুবি ভালো হবে এই ধরনের শাড়ি।

টা কী তোর, তুই রাখছিস? মানে ওরকম কী আছে তোর কাছে? মানে South Indian silk ও আমি শুনেছি খুবই সুন্দর হয় একেবারে হ্যাঁ, South Indian সিল্কও খুব ভালো হয় দেখতে, অ্যাঁ ওটাও দেখতে খুব unique ই লাগে, কিন্তু ওগুলোর range আবার একটু high হয়ে যায়।

range approx start ই হচ্ছে অ্যাঁ প্রায় অ্যাঁ three thousand থেকে South

নিতে হয়, তবে এগুলোর imitation ও পাওয়া যায় এখন, অনেক